দোকানটা খুব সুন্দর করে গোছানো আছে সেখানে অনেক ধরনের জুতো রাখা রয়েছে।

ছবিটিতে একটি বড় ঘর দেখছি।

ছবিটিতে একটা বড় ঘর দেখা যাচ্ছে ঘরটি দেখে মনে হচ্ছে এটা একটা স্কুল ।

ইস্কুলটি এতে একটা বড় গেট লাগানো রয়েছে।

বিভিন্ন ধরনের লাইট লাগানো আছে।

ঘরটি পাকা করা রয়েছে এবং টিন -এর চাল দেখা যাচ্ছে।